এই ছবিটিতে ক্যাপসিকাম দেখা যায়।

এই ছবির মধ্যে আকাশ দেখা যায়।

এই ছবিটিতে কার্টন দেখা যায়।

এই ছবিটিতে গাছপালা দেখা যাচ্ছে এই ছবিটিতে কারেন্টের তার দেখা--

এই ছবির মদ্যে আকাশ দেকা যায়।

এই ছবির মধ্যে অনেকগুলো বস্তা দেখা যায়।

এই ছবিটিতে সাইনবোর্ড টাঙ্গানো দেখা যাচ্ছে।

এই ছবির মধ্যে ঘাস দেখা যাচ্ছে।

এই ছবির মদ্যে ফুলের টব দেখা যাচ্ছে।

এই ছবিটিতে গাছ দেখা যাচ্ছে।